দোকানের পাশে স্কুটি উপস্থিত আছে।

পাশেই সাদা ও অন্যান্য রঙের অনেকগুলি বোর্ড উপস্থিত আছে।

সামনে মোটর সাইকেল ও গাড়ি উপস্থিত আছে।

অসংখ্য সোলার প্যানেল লক্ষ্য করছি।

আশেপাশে অসংখ্য বড় বড় গাছ লক্ষ্য ক --

ছবিটিতে একটি সুন্দর বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি।

সামনে অসংখ্য বাস পরপর সাজানো রয়েছে।

বড়ো বড়ো বিল্ডিং বাড়ি উপস্থিত আছে।

পাশেই লাল রঙ্গের সাইনবোর্ড রয়েছে।

আশেপাশে ছোট ছোট বিভিন্ন রকম গাছপালা উপস্থিত আছে।

মেঝের ওপর অনেকগুলি জলের ড্রাম লক্ষ্য করছি।

মেঝের ওপর জিনিসপত্র সাজানোর জন্য কাঠের তৈরি একটি জিনিস উপস্থিত আছে।

ছবিটিতে একটি ট্যাটুর দোকানের ভেতরের অংশ দেখতে পাচ্ছি।

টিতে একটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছি।

বিভিন্ন আকৃতির সাদা রং করা জানলা উপস্থিত আছে।

ভেতরে জল ভর্তি বোতল রাখা আছে।

পাশেই একটি পুরোনো ওয়াল রয়েছে।

ওয়ালে দুটো এ_সি লাগানো রয়েছে।

পাশেই অসংখ্য জামা কাপড় রয়েছে।

ভিতরে অনেকগুলি মানুষ লক্ষ্য করছি।

সামনে দুইজন দম্পতি দাঁড়িয়ে রয়েছে।

উপরে একটি ঠাকুরের প্রতিকৃতি লক্ষ্য করছি।

সামনে লোকগুলি নিজ নিজ কাজ করছে।

উপরে অনেকগুলি সাদা রঙের ফ্যান ঝুলছে।

সামনে জল নিজস্ব গতিতে চলছে।

আশেপাশে বড় বড় গাছপালার উপস্থিতি আছে।

দূরে টিনের ঘর লক্ষ্য করছি।

সামনে একটি বড়ো আয়না রয়েছে।

মাথায় অনেকগুলি ক্লিপ লক্ষ করছি।